এখানে একটি ব্যক্তির জুতো দেখা রয়েছে।

এটা একটি সম্ভবত জিম সেন্টার এর ভেতর থেকে তোলা ছবি।

এটি একটি সম্ভবত গ্যা গ্যারেস থেকে তোলা একটি ছবি।

মোড়ের ডান দিকে একটি সাদা জামা পরে হাতে সাইন বোর্ড নিয়ে একটি ব্যক্তি দাঁড়িয়ে আছে।

এটা একটি সম্ভবত মনে হচ্ছে কাঠের মিল এর বাইরে থেকে তোলা একটি ছবি।

এবং ছোট ছোট ঘাস দেখা হয়েছে।

আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।